বাড়ি দেখা যার দুই এক বাড়ি।

সাইটে -এ আবার ইট কালার নীস--

কেন টেবিলোর মইধ্যে আ ওতা কারেনটোর ডিবাইস রাখা।

এখানে নুইয়া একজন মানুষে মিস্ত্রি কাজ করে।

সাইডে দিয়ে টেবিল ফ্যান রাখা।

এদিকে আবার নীল কালারের দরজা।